পাঁচ মাস আগে মানে ওটা আপনি ঠিক জানেন তো যে ওটা insurance period time এর হয়েছিল মানে আপনার insurance valid থাকাকালীনই কি ওটা হয়েছিল? ওকে ma'am আপনার problem এর জন্য আমি দুঃখিত আমি একটু আমার database টা check করে নিতে চাইছি যে আপনার সাথে আমাদের আহ

Line এ থাকার জন্য ধন্যবাদ ma'am আমি এখানে আমার database check করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আপনার একটা problem হয়েছিল একটা minor accident হয়েছিল আপনার car bumper এর জন্য আপনি claim claim করেছিলেন car এর যে সামনের সামনের দিকে যে bumper টা ওখানে ল~ ওখানে আরকি লেগে ছিল ওটা dent পড়ে গেছিল, তো ওটার জন্য claim করেছিলেন তো আপনার claim amount আমি দেখতে পাচ্ছি ma'am সাড়ে পাঁচ হাজার টাকা। আহ তো ma'am এখানে আমরা বলতে চাইছি যে আমাদের তরফ থেকে এখানে settlement হয়নি কারণ আপনার কিছু documentation issue ছিল মানে আমরা proper proof দেখাতে বলেছিলাম যে ওই claim মানে ওই যেটা accident টা হয়েছিল সেটা কোনো third party তরফ থেকে হয়েছে না আপনার তরফ থেকে হয়েছে সেটা ma'am আমরা দেখাতে বলেছিলাম কিন্তু সেটার certain কোনো proof পাইনি ma'am আপনি ওই claim amount টা এখনো পেয়ে যেতে পারেন শুধু আপনাকে এখন আমাকে একটু clarify করতে হবে যে আহ কি হয়েছিল মানে আপনি গাড়ি টা কি আপনি চালাচ্ছিলেন নাকি কোনো। অন্য কেউ চালিয়ে এসে আপনার গাড়িতে মেরেছিল। ওকে ma'am তাহলে সেই time এ কি আপনার আশেপাশে কোনো traffic police বা traffic guard কেউ ছিলেন? হ্যাঁ ma'am actually কি হয় আহ তিনি থাকলে কি হয় তাঁর তা ওনার কাছে একটি চা~ আপনাকে একটা চালান দেয় তো ওটা আমরা proof হিসেবে নিতে পারি। আর নাহলে ma'am আমাদের কে কোনো footage কোনো আশেপাশের CCTV footage বা কিছু দেখাতে পারলে তাহলে ma'am আমরা বলতে পারি জিনিস টা। আহ না ma'am আপনি একটু ভুল ভাবছেন কারণ আপনার ma'am আগের মানে যে insurance plan টা আমাদের company থেকে নেওয়া ছিল ওটা হচ্ছে third party insurance plan । third party insurance plan এ কি হয় আমি আপনাকে একবার বুঝিয়ে বলে দিচ্ছি যে আহ আপনি third party insurance plan buy করলে সেখানে আপনার মানে কোন accident হল সেটা আপনার ভুলেই হোক না কেন বা অন্যের ভুলেই হোক না কেন তো আহ claim টা যেটা হয় উম claims amount টা only third party পায়, মানে যার ক্ষতি হয়েছে third party যার ক্ষতি হয়েছে, আপনার কোনো ক্ষতি পুরন এখানে দেওয়া হয় না। তো এরকম type এর ই ব্যাপার আছে তো আপনি সেক্ষেত্রে যদি certain আহ আমাদেরকে documentation বা কোনো proof না দেখাতে পারেন তো ma'am এটা আমরা কেনো ma'am কোনো Company ই provide করে না প্রত্যেক company রই third party plan ই এরকমই নিয়ম থাকে আপনি যদি first Party insurance buy করতেন যেটায় সব সব দিক থেকেই claim provide করা হয় মানে আপনার জন্য যদি অন্য কারও ক্ষতি হয়ে গিয়ে থাকে property ইর তো সেটাও provide করা হয় আমাদের company র claim থেকেই বা আপনার ক্ষতি হলো সেটাও provide করা হয়

Apply করতে পারেন কারন ওটা আমাদের সবথেকে কম কম ra~ budg~ কম budget এর আহ Insurance ছিল যেটা one year এর জন্য যেটা price আপনার পড়েছিল two thousand ।

হ্যাঁ ma'am এটা তাই third party insurance মানে এটাই বোঝায় যে আপনার জন্য অন্য যেক~ অন্য লোকের যে ক্ষতি হচ্ছে তাদের যে property damage হচ্ছে সেটাই আমরা provide করবো। এটাই হচ্ছে third party insurance সেটা যেকোনো company রই ma'am same হয় মানে আহ সবারই একই নিয়ম থাকলে আপনি একটু খানি কোথাও search করে কোথাও দেখে নিতে পারেন ma'am যে যেকোনো company রই third party insurance এ Claim section টা ভালো করে read করলে দেখতে পাবেন যে আহ এরকমই features আছে যে third party insurance এ only third party claim amount টা পায়। আর তাও ma'am limit থাকে আপনার insurance এর value valuation যতটা যত আপনার claim limit থাকবে সেই হিসেবেই ma'am তারা পাবে। না ma'am ওটা third-party insurance যার জন্য আপনি কোন coverage পাবেন না। কারণ

যদি আপনি পুরো secur~ security র জন্য চাইতেন তাহলে সে আপনাকে first party offer করতো যেমন আপনি যদি এখন আপনার একটা plan renewal এর জন্য বলেন যে আমার একদম secure plan লাগবে তাহলে ma'am আপনাকে আমি সবসময় first party insurance ই suggest করব third party কোনদিনই বলবো না third party only আপনাকে traffic fines হওয়ার থেকে বাঁচাবে। কিন্তু কোন accident coverage এর থেকে সেরকম কিছু আপনি আহ ma'am features পাবেন না সেরকম কিছু আপনার লাভ হবে না। third party আহ ma'am আপনার problem এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ma'am কিন্তু ma'am আহ ওইটা যেহেতু আপনি third party pro~ মানে purchase করেছিলেন তো এখন ma'am ওটা নিয়ে তো আমরা কিছু করতে পারবো না হ্যাঁ একটা করতে পারি যে আপনি যদি proper আমাদেরকে আহ proper proof দেন যে আপনার accident এর video footage or Traffic চালান কিছু provide করেন তাহলে ma'am আমি claim amount টা এক মানে এখনই এখান থেকে ma'am process করে দিতে পারি আপনার কাছে সেটা আহ সাত দিনের মধ্যে পৌঁছে যাবে কিন্তু ma'am

Ma'am আমাদের company ma'am one of the leading insurance company র মধ্যে ma'am আমরা আজ থেকে নয় গত কুড়ি বছর ধরে car insurance, bike insurance all types of vehicles insurance এর উপরে deal করি ma'am । তো সেক্ষেত্রে ma'am আমাদের claim process, settlement process ma'am আহ সবথেকে তাড়াতাড়ি fast হয় কিন্তু ma'am এই ক্ষেত্রে আপনি third party insurance এর ক্ষেত্রে আমরা তো কিছু করতে পারবো না ma'am actually আপনার buy করার time এ একটুখানি যেহেতু আপনি বললেন যে কিছু একটা misunderstanding এর জন্য আপনি third party buy করে ফেলেছিলেন তো ma'am But আহ ওটা আপনার যে এখন আপনার problem টা হচ্ছে ma'am ওটা only for আপনার third party insurance এর জন্য হচ্ছে আপনার যদি first party insurance থাকতো ma'am এত কিন্তু কোন problem ই হতো না আর ma'am আমাদের উপর একটু trust করতেই পারেন কারন আমরা twenty years ধরে best service provide করছি যার জন্য আমরা India র leading brand র মধ্যে পরি ma'am

পুরো help করার চেষ্টা করবো ma'am আপনি বলুন আপনার কি problem আছে আমি আপনাকে help করার জন্যই এখানে আছি এজন্যই আমাদের customer service team ma'am আপনি আমাকে বলতে পারেন আমার হাতে যেটা থাকবে ma'am আমি সেটাই help করব

আপনি নিজেই ওটা ma'am pay করেছিলেন ওর amount টা আর ওটা choose করেছিলেন ma'am এটা তো ma'am আপনারই আপনারই total ইচ্ছায় হয়েছে জিনিসটা ma'am । Ma'am সেটার guarantee আমরা দিতে পারি ma'am আপনার যে এত problems হয়েছে সেই তরফ থেকে সেটা কে মাথায় রেখে ma'am আমি আপনাকে total assurance দিতে পারি যে আপনার পুরো help করা হবে and next time ma'am এরকম কোনো problem এ আপনাকে পড়তে হবে না আপনাকে totally clarify করা হবে each and every point each and every lines terms and conditions এর আমি এখানে আপনাকে clarify করতে বাধ্য ma'am তো আমি করবো ma'am আমি এটা আপনাকে assure করতে পারি যে next time আপনার এই problem টা হবে না ma'am ma'am আমাদের আহ third party insurance র process টাই ma'am সেরকম এবার ma'am এটাকে তো ma'am change করা যায়না process টাকে কারণ এটা company র process এটা এটাই ma'am standard rules and regulations process তো ma'am এটাকে তো আমি change করতে পারি না claim এর জন্য এটাই final process আসলে Ma'am নয় আপনি কোনো traffic চালান দিতে পারেন যেটা ওখানে কোনো traffic guard থাকলে সে আপনাকে provide করবে সেটা as a proof নেওয়া যেতে পারে আর নয় ma'am ওখানে যদি কোনো CCTV camera footage or যেকোনো live footage যে আপনার accident টা ওখানে হয়েছে আর সেখানে third party যার

ma'am ওটাকে আমরা evidence হিসেবে নিতে পারি না ma'am কারণ কোনো third person যেখানে আমরা তাকে চিনি না তো আমরা আপনাকে চিনি আর আপনার জন্য যা ক্ষতি হয়েছে যেহেতু এটা third party insurance তো আমরা তাকে চিনি but আহ এর মধ্যে others আমরা কাউকে তো আমরা সেভাবে ma'am trust করতে পারি না তো তাদের eye witness হিসেবে তেদেরকে নেওয়াটা আমাদের company তে উম valid হবে না। Only footage এই সমস্ত জিনিসই ma'am valid হবে। আহ ma'am actually এটাই procedure আছে ma'am আমাদেরকে proof দেখাতে হবে আসলে CCTV camera হোক বা কারোর phone থেকে তোলা video হোক বা যাইহোক না কেন কিন্তু আমাদেরকে actual proof টা দেখাতে হবে ma'am

Easy way তে claim করতে পারেন and আপনাকে claim amount টাও আপনি বেশি পাবেন এরকম কোনো pro~ আহ system এর জন্য কি আপনি জানতে চান তাহলে আপ~ আমি বলতে পারি আপনাকে আপনাকে first বারে যে misunderstanding এ পড়তে হয়েছিল budget আপনি যে আপনাকে শুধু budget টা জিজ্ঞাসা করা হয়েছিল সেটা আমাদের ভুল হয়েছিল আমার~ আমাদেরকে terms and conditions র ব্যাপারেও বলাটা উচিত ছিল। বা আপনিও হয়তো জানেন আপ~ জিজ্ঞাসা করেননি যার জন্য বলা হয়নি but ma'am এবারে আমরা সমস্ত কিছু clarify করে দেবো ma'am এটা আমরা assure করছি আপনার হ্যাঁ ma'am আপনি আপনি কোন দিকটায় ma'am যেতে চান coverage coverage বেশি থাকবে সেইরাম কোনো plan নিতে চান other or duration বেশিদিন অব্দি থাকবে সেইরাম কোনো plan নিতে চান? হ্যাঁ ma'am আমি আপনাকে বলে দিই আমাদের একটা plan আছে সেটা হচ্ছে four ninety nine এ আহ sorry ma'am four triple nine মানে চার হাজার নয়শো নিরানব্বই এ একটা plan আছে সেটা আপনি সেটা তে আপনি তিন বছর মানে plan টা valid থাকবে আরকি আপনার insurance duration টা তিন বছর।

upto one lakh coverage পার~ পাব~ না না ma'am এখন আমি আপনাকে সবকিছুই first party plan ই provide কর করছি যা যা বলছি তো four four triple nine এর যে plan টা বলছি যেটা তিন বছর duration থাকবে আপনার কাছে। আর যেটায় আপনি upto one lakh claim amount পাবেন ওটা ma'am আপনি নিতে পারেন ওটা first party plan আছে ওটায় আপনার ক্ষতি হলো আহ আর আপনার জন্য অন্য কারো ক্ষতি হলো তার কোনো property loss হলো property damage হলো সেটার upto one lakh আমরা আমদের company claim amount provide করি। আর ma'am আরেকটা plan আছে আমদের যেটা হচ্ছে three triple nine ওটাতে ma'am আমদের দু বছরের জন্য আছে আর ওটাতে ma'am claim amount আমাদের আছে eighty eighty thousands তো ওটাতেও ma'am same জিনিসটাই আছে। যে আপনার জন্য কোনো third party problem হলো কারো property damage হলো or আপনার গাড়ির কোনো ক্ষতি হলো বা আপনার কোনো ক্ষতি হলো তো সেখানে আমরা eighty thousand অবধি claim limit provide করি আর ma'am আরেকটা plan আছে আমদের যেটা two triple nine সেটা ma'am একদম first party basic plan যেটা হচ্ছে আপনার এক বছরের insurance duration থাকবে।

হ্যা two triple nine মানে দু হাজার ন শ নিরানব্বই হ্যাঁ ma'am fifty thousand claim limit পাবেন আপনি। ma'am তখন আপনাকে first party or third party basis এ করা হয়নি আহ actually ma'am আমি আপনাকে পুরো ঘটনাটা বলি actually আমাদের company আমাদের state এ ninety percent লোকই insurance করায় only for traffic চালান থেকে বাঁচার জন্য মানে তাদের যেন police এর আহ police এর আরকি উম fine না খেতে হয় যার জন্য ninty percent লোক Insurance টা করায় তো সেক্ষেত্রে তারা claim এর ওপ আহ ওপর কোনো নজরদারি করে না claim নিয়ে তাদের কোনো যায় আসেনা তো যার জন্যই third party plan গুলো রাখা নাহলে ma'am third party plan অনেক আগেই company থেকে বন্ধ করে দেওয়ার কথা। আর third party plan একটা কারণেই আছে কারণ আহ অনেকেই মানে অনেকেই বলতে ninety percent এর মত people যারা কিনা শুধু Insurance নেয় just for fine থেকে বাঁচার জন্য। তো ওই জন্য ma'am ওটাতে কোনো সুবিধাই provide করা হয়না only আপনার গাড়িটা একটা নামে insurance থাকবে আর একটা ছ হাজারের মতো ছোট খাট একটা claim দেওয়া হয় সেটা তাও only third Party যে আপনার জন্য যদি কারোর ক্ষতি হয় সে পাবে আপনি পাবেন না তো এরকম ma'am ব্যাপার তো আপনি সেই time এ কম budget বলেছিলেন বলেই আপনার আমাদের executive আপনাকে ওইটাই provide করেছিলো আপনি যদি বলতেন যে না আমার security চাই then ma'am অবশ্যই আপনাকে first party plan গুলোই provide করতো হ্যা ma'am আমি দুঃখিত আপনার এই problem এর জন্যে কিন্তু ma'am তখন কিছু একটা misunderstanding হয়েছিল কারণ আপনি বলেছিলেন যে কম budget আপনি এক্ষুনি আমার conver~ conversation এই বললেন যে আপনি কম budget কথাটা mention করেছিলেন যার জন্যই ma'am আপনাকে third party টা দেখানো হয়েছিল আর কোনো কারণ নয় আর আপনি

ma'am actually আপনি যখন insurance এর জন্য আমাদের form টা fill up করেন তো form এর মধ্যেও ma'am mention করা থাকে কি এটা third party Insurance আর form এর মধ্যেও লেখা থাকে terms and conditions এ তো ma'am সেই ক্ষেত্রেই আমি বললাম যে তখন terms and conditions এ অতটা গুরুত্ব দেওয়া হয়নি বলেই এই ভুল টা হয়েছে ma'am আর আমাদেরও কিছু misunderstanding হয়ে গেছিল যেহেতু আপনি budget টাকে issue তুলেছিলেন যার জন্য।

আহ না ma'am আমি দুঃখিত আপনার problem এ জন্য কিন্তু mam এটা যেহেতু আপনাকে আপনার end থেকেই ঠিক করাতে হবে কারণ আপনি যদি claim টা পেয়েও যেতেন ma'am যদি claim টা settle ও হয়ে যেত আপনার যে valuation এর limit যেটা সাড়ে পাঁচ হাজার টাকা সেটা যদি আপনি পেয়েও যেতেন তো এটা আপনার আপনি পেতেন না actually আপনার জন~ আপনার জন্য যে property loss হয়েছে সে ই property পেত সেই property র মালিক পেত সেটা যদি government property হতো তাহলে government পেত আর যদি private property হতো তাহলে সে property owner পেত। Or যদি কারোর কিছু হয় তাহলে সে পেত তো এটা ma'am আপনি যদি claim টা successful হয়েও যেত ma'am তাও এটা আপনাকে নিজের side থেকেই আপনার নিজের গাড়ির repairing টা করতে হতো। না ma'am সেক্ষেত্রে তাহলে কোনো claim amount এখান থেকে generate ই করা হয়না হ্যাঁ ma'am এটার জন্য আমরা দুঃখিত যে আগে যদি আমরা এই সুবিধা টা provide করতে পারতাম বা আপনাকে বুঝিয়ে দিতে পারতাম তাহলে ma'am আপনাকেও problem এ face করতে হতো না এটা এটার জন্য ma'am আমরা দুঃখিত আহ ma'am আমি জানতে চাইবো যে আপনার pollution under control যে certificate হয় সেটা কি clear আছে? আচ্ছা মানে আপনি ছমাস আগে উম করি~ ছমাসের মধ্যেই করিয়েছেন তো গত ছয় মাসের মধ্যে Okay okay তাহলে তো ma'am কোনো issue নেই তাহলে ma'am আপনাকে ওই pollution এর certificate যেটা ওখান থেকে provide করে pollution boa~ control board থেকে তো ওই certificate টা আপনাকে আর আপনার গাড়ির যে RC আছে সেইটা আপনাকে একটু নিয়ে আসতে হবে ma'am আর আপনাকে two triple nine ওই plan টা আপনি নিবেন তো ma'am? হ্যাঁ ma'am আমি আপনাকে আবার repeat করছি ma'am two triple nine এ যেটা আছে ওটা হচ্ছে one year আর three triple nine এ যেটা আছে ওটা হচ্ছে two year আর four triple nine এ যেটা আছে ওটা হচ্ছে আপনার three year । তো four triple nine এ আপনি upto one lakh পাচ্ছেন three triple nine এ আপনি upto eighty thousand পাচ্ছেন। আর আর two triple nine এ আপনি upto fifty thousands পাচ্ছেন

হ্যাঁ ma'am এই দিক থেকে কোনো problem হবে না যেহেতু এটা first party insurance আমি আপনাকে আবারও পুরো terms and conditions বলে দিচ্ছি upto one lakh যেটা আছে আপনার ধরুন কোনো accident হলো বা কোনো property damage হলো Accident এর ফলে third party property damage হলো আপনার ও property damage হলো তো আপনিও পাবেন সেই টাকা টা আর third party যে আছে সেও পাবে আপনার total যে claim limit সেটা হলো one lakh । আপনি ওই one lakh র মধ্যেই total টাই পরবে third party আপনি আর আপনার property তিনটা মিলিয়েই one lakh হচ্ছে okay ma'am?

না ma'am actually আপনি ঠিকই বলেছেন accident amount তো অতটা হয়না ma'am খুব critical accident না হলে তো আহ আপনি total এক লাখ পাবেন মানে আপনার আপনার যে property damage হয়েছে সেটা আর third party র যেটা হয়েছে সেটা total মিলিয়ে যা হবে bill টা এক লাখ এর মধ্যেই হবে ma'am Okay ma'am okay আমি আমি আপনাকে সবকিছুই document পাঠিয়ে দিচ্ছি আপনি তাহলে ma'am একবার আমাদের office এ ও visit করতে পারেন বা আপনার যদি খুব be~ busy schedule থেকে থাকে তাহলে আপনি আপনাকে একটা link provide করে দেবো সেখানে গিয়ে আপনার সব document আপনি upload করে দিয়ে আপনি সেখানেও online এ payment করে দিতে পারেন আপনার যেটা সুবিধা হয় ma'am আমি তাহলে আপনাকে সব details আহ WhatsApp করে দিচ্ছি আমাদের company র সাথে থাকার জন্য ma'am আহ ধন্যবাদ আপনার দিন শুভ হোক

হ্যাঁ বলো কেমন আছো? ভালো আছি। তুই তোর শুনলাম যে জ্বর হয়েছে নাকি?

ওহ কেন? নিজের শরীরের ঠিক নেই নাকি? ঠিকঠাক এ করছিস না?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 হটাৎ পেট ব্যাথা করছিলো তারপরে গা হাত ব্যাথা করছিলো। তারপর দেখি একটু হটাৎ রাত্রিবেলা জ্বর এসে গেছিলো। হ্যাঁ এইবার ঠিক আছি। তাহলে blood test doctor কে দেখিয়েছিস নাকি? হম হম দেখিয়েছি। দেখিয়েছি দেখিয়েছি। blood test লিখেছিলো নিশ্চই কারণ এখন যে ডেঙ্গু উম হচ্ছে উফ। আমাকে বলল যে যদি একদিনে ছেড়ে দেয় তাহলে ওরকম লাগবে না।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

ছেড়ে দিয়েছে না তো ওহ আচ্ছা আচ্ছা তারপরে কোনো অসুবিধা হয় নি তাই জন্য এখন আমি করলাম ওহ ভালো রে ছেড়ে গেছে নাহলে একটা blood test করো তারপরে এই ওই অনেক লাগতো। আরে অত ঝামেলাতে অত ঝামেলাতে পড়তে চাই না। অনেক ঝামেলা তাইনা? আর কি হম হম বলবো এখন? শুনছিস কত এখন খবর হম শুনেছিস? কত corona হ্যাঁ হ্যাঁ বাড়ছে।

হম হম শুনেছি শুনেছি। সেটাইতো না দেখ চাইনা তে একটাও bed খালি নেই। হম Corona একবার যে চলে এসেছে আর কি যাওয়ার নাম নেই এর যাওয়ার যাওয়ার নাম নেবে এটা তো বলার বলে দেওয়া হয়েছে না health ministry থেকে। যে এইটা আমাদের জীবনের part হয়ে গেলো এবার।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 আগের বারেও তো চীন দিয়েই start হয়েছিল। হম হম last time last time এ তো চীন থেকে start হয়েছিল। এই যখন এই ন~ নতুন যে virus variant শুনেছিস সুনেছোতো? BF one seven হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ নতুন টা হ্যাঁ এইটাও তো ওখান থেকে শুরু হয়েছে এখন তো আহ তারপরে তও উপরে এখানে ভারতে চারটে case এসেগেছে। আরও আসবে। তাই জন্যই আমি আমিতো নিজেকে দেখছি তুই দেখিস।

আরেকটা জিনিস হচ্ছে মানে এই যে এই তোর যত মানে বাইরের থেকে আমাদের সম্পর্ক হয় না? তোর জাহাজ দ্বারা বা এরোপ্লেন দ্বারা এয়ারপোর্ট এইগুলো আগে বন্ধ করতে লাগবে। তাই না? বন্ধ তো করতে হবে কিন্তু

অনেক কিছু থাকে না যদি আম~ আমি যদি এইসব case দেখা যায় তাহলে তো বন্ধ করা উচিত। কিন্তু আহ দেখতে হবে না আমাদের Business টাও তো দেখতে হবে নাহলে হ্যাঁ যে import হয় export হয়। অনেক জিনিস তো যায় ঐসব টাও তো দেখতে হবে। হম সেইগুলোতো বটেই কিন্তু আগেরবারে তো corona এই নিয়েই বেশি করে এ হয়েছিল না? সংক্রমণ হয়েছিল ভারতে। হম হম বেশিরভাগ তো ওই এয়ারপোর্ট দিয়েই এসেছিলো। কিন্তু কি করা যাবে? যদি বাঁচতে হয় তাহলে এইসব তো কিছু দিনের জন্য অন্ততঃ বন্ধ বন্ধ করতে হবে বা যারা আসছে তাদেরকে একটা ভালো pre~ precaution নিয়ে আস্তে হবে। হম সেরকম তো করতে লাগবে। নাহলে এক দুজনের জন্য দশজনের জন্য পুরো হাজার লোকের ক্ষতি হয়। হম ওইটাইতো

এখন কি হচ্ছে? যে news এই বলে দেওয়া হয়েছে যে নিজেকে সতর্ক থাকতে হবে।

কাল থেকে উপেক্ষা করলে পাবে না হ্যাঁ news এ বলে দেওয়া হচ্ছে যে যদি তুমি কোথাও যাচ্ছ বাইরে যাচ্ছো বা কোথাও বেড়াতেও যাচ্ছো তবে আহ নিজেরকে নিজেকে দেখতে হবে।

যে তুমি কি ভাবে যাচ্ছ ওই নিজেকে sanitize করছো কি না? সেটা তো ওরা তো আর বলতে আসবে না। হম হম হম আর কত হম জনকে কত দেখবে ওরা তাইনা? কালকের news paper আমি দেখলাম একটা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

তখন বললো যে একটা থেকে চার জন হবে। আচ্ছা হয়েছিল? হ্যাঁ আর এখনো তারপরে যে আসলো তারমধ্যে হম এখন যেটা আসলো না? হম এই BF seventeen টা হম one seven টা। ঐটা ওর ওর জন্য বলা হচ্ছে যে যদি একটা infected হয়েছে আঠেরো জন কি আট জন। এরকম কিছু বাবা আঠেরো জন বা এত মনে নেই।

ডেকেছিলাম কালকে তো? হ্যাঁ আর হটাৎ তোর news paper টা উল্টে ফুলতে দেখলাম। অত ধ্যান দিই নি কিন্তু হ্যাঁ? আঠেরো জন বা আটজন minimum হম একজন infect করতে পারে।

হম তাই জন্য তো এক জন যদি আমি যদি আঠেরো জনকে একবারে infected করে দি তাহলে তো একঘন্টায় তো পুরো কলকাতা হয়ে যাবে।

Celebration হবে না। দিল্লিতে পুরো বারণ হম কিছুই করা যাবে না। কিন্তু আচ্ছা আমাদের কলকাতায় তো এখনো কিছু বলেনি সেরকম। না না এখনো তো কিছু বলা হয় নি সেটাই তো এটা। সেটাই বিষয় আর পার্কস্ট্রিটে যা ভিড় হয়?

হ্যাঁ

হ্যাঁ সেটাই নিজেকে দেখো কি হবে গিয়ে? ওই ভিড়ে তোমার corona বাড়বে corona বারণ আহ সেটার থেকে ঘরে থাকো আমাদের কয়েকজন মিলেই party সার্টি হবে সেটাই ভালো। তাই না? হম সেটাই ভালো হ্যাঁ ওখানে গিয়ে তো কোনো লাভ নেই যত শুধু time pass করতে যেতে একদম যায় enjoy লোকেরা কর তারপরে এক মাস হাঁস~ হাঁসপাতালে থাকো সেটা ভালো নয়।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 হম আরোও অত ওষুধ সবকিছু উফ ওষুধ খেতে তো এমনি জ্বর চলে আসে। হম আরেকটা তোর শুনলাম আজকে আমার একটা নারভিন বলে একটা বন্ধু আছে। তার status হম এ দেখলাম হচ্ছে যে নাকি এখন কোন? আহ কোনো shopping mall এর বাইরে parking slot এ বা কোথাও মানে নিজেরা হম খুঁড়ছে অনেক মানুষজন ঘুরছে হম perfume scent নিয়ে ঘুরছে। Scent আচ্ছা নিয়ে ঘুরছে। বলছে আমরা বিক্রি করবো ভালো scent ভালো গন্ধ। একটু শুকে দেখুন যদি পছন্দ হয়, তাহলে কিনে নেবেন। এরকমভাবে খুব কম দামে দিচ্ছি এই ওই করে আহ সব শোকাচ্ছে যারা নিচ্ছে তারা একটু আমরা test করে নিই না? গন্ধ শুকে।